এই গরুগুলি প্রতিদিন প্রচুর পরিমানে দুগ্ধ দান করে।

এখানে একটি দোকানে কিছু খাবারের প্যাকেট মশলার প্যাকেট ম্যাগি এর প্যাকেট ঝুলছে।

বেশ কয়েকটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে একটি দোকান খোলা রয়েছে দোকানের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে পাশে একজন বৃদ্ধ ব্যক্তি বসে রয়েছে একটি দোকানের সামনে একটি সাইকেল দাঁড় করানো রয়েছে।

গুহার মধ্যে একজন ছেলে দাঁড়িয়ে রয়েছে প্রতিদিন এই গুহা তে প্রচুর মানুষ ঘুরতে আসে।

এটি-ই একটি বরফের দেশের ছবি এখানে মাটিতে প্রচুর বরফ পরে রয়েছে বরফের ওপর দিয়ে একজন ব্যক্তি হেঁটে চলেছে দূরে--

এখানে একটি টেবিলের ওপর বেশ কয়েকটি ফুলদানি দেখা যাচ্ছে। ফুলদানি গুলি খুবই সুন্দর দেখতে-এ।

প্রতিদিন এই দোকানে প্রচুর মানুষের ভিড় হয় ।

এখানে একটি নদী দেখা যাচ্ছে নদীটি খুবই বড় নদীতে কতগুলি নৌকা রয়েছে নৌকা গুলি নদীর জলে ডোবানো রয়েছে।

এখানে একটি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে মাটিতে রঙ্গোলি দেওয়া হয়েছে একটি বড় বাঁশ দেখা যাচ্ছে বাঁশের নিচের দিকে একটি পতাকা লাগানো রয়েছে ।

দুটি কার্টুন -এর স্ট্যাচু দেখা যাচ্ছে একটি টিনের ঘর দেখা যাচ্ছে একটি আটচালা দেখা যাচ্ছে আশপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে ।

অনেক বড় বড় বাড়ি দেখা যাচ্ছে চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে প্রতিদিন অজস্র ছেলে এই মাঠে খেলতে আসে ।

চারপাশে অনেক চেয়ার দেখা যাচ্ছে সেখানে অসংখ্য মানুষ বসে রয়েছে-এ একটি ফাঁকা চেয়ার ও দেখা যাচ্ছে-এ বড় বড় পাখা ঝুলছে।

এখানে একটি মেলায় ছোট্ট দোকান বসেছে দোকানে অনেক ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে কিছু মূর্তি রয়েছে কিছু ঠাকুরের মূর্তি রয়েছে-এ।

এখানে একটি মিশনারি স্কুল দেখা যাচ্ছে। স্কুল -এর মেঝে তে বসে বাচ্চারা হাতের জিনিস তৈরী করছে একজন সিস্টার দাঁড়িয়ে রয়েছে।

এখানে রাস্তার ধারে একটি ব্যাগ একটি বস্তা পরে রয়েছে। রাস্তার ওপরে একজন ব্যক্তি মাছ বিক্রি করছে। তার সামনে একজন ব্যক্তি বসে রয়েছে। তার পাশে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে।

একটি শৌচালয় দেখা যাচ্ছে। শৌচালয়ের বাইরে দুজন ব্যাক্তি দাঁড়িয়ে রয়েছে।

এখানে আরও টেবিল চেয়ার ও দেখা যা--

এই সেলুন -এ প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয় ।

এখানে একটি আবাসন দেখা যাচ্ছে আবাসনটি খুবই বড়ো। প্রচুর সংখ্যাক মানুষ এই আবাসনএ বাস করে।

ফুলদানি সাজানো রয়েছে একটি চেয়ার টেবিল এ কিছু থালা রাখা রয়েছে। একটি চেয়ার টেবিল -এ কিছু মানুষ বসে রয়েছে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এটি একটি টুরিস্ট স্পট লোকজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বেড়াতে আ--